আমি এ দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে দূর দূরান্তে অনেক বড় বড় কিছু পাহাড়।

এবং সেই পাহাড় গুলির আশেপাশে আমি কিছু বাড়ি দেখতে পাচ্ছি ।